দেখতে জিয়ে দেখতে পারি না কেন এটা খুবই ভয়ংকর একটা জন্ত্রু ।

আপনারা দেখতে পাচ্ছেন একটা ময়না পাখি খাঁচার ভিতরে ভরা আছে।

একটা পুকুরের ধারে আমরা দেখতে পাচ্ছি দুইটি পু-পুকুরের ধারে দুইটি কুমির আছে ।

আপনারা যদি দেখতে চান তা চলে আসুন আমাদের পার্কে হরিণ দেখতে।